এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটি বড়ো মন্দির দেখতে পাচ্ছি।

সেটির রং সবুজ অনেকগুলো বেলুন দোকানের সামনে লাগানো আছে হলুদ--

সবুজ লঙের অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছি নীল রঙের।

সামনে একটি কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে।

রাস্তাটির উপরে অনেক যানবাহন রাখা আছে।

টির ভেতরে অনেক মানুষজন রয়েছে।

অনেকগুলো ফটো দেওয়ালে লাগানো আ--

একজনের জামার রংক লাল।

বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি।

এখানে একটি ছোট মাঠ দেখতে পা--

একজন মানুষ সামনে হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে তার জামার রং লাল।

বেশ কিছু মানুষ তাড়িয়ে আছে।

দোকানটির সামনে অনেক জিনিসপত্র রাখা আছে।

সামনে একটি অনেক বড় মেশিন রাখা আছে।

এখানে একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি।

ঘরটির ভেতরে জিম করার অনেক জিনিসপত্র রয়েছে।

দূর থেকে নীল আকাশ দেখা যাচ্ছে।

অনেকগুলো কারেন্টের তার দেখতে পাচ্ছি।

রাস্তাটির উপরে অনেক যানবাহন দেখা যাচ্ছে।